গ্রিন পুরা পাতায় ভরা।

গুলোর কালার হচ্ছে পিঙ্ক অরেঞ্জ গ্রিন ।

অনেকগুলা কোম্পানির রঙ্গের ডাব্বা দেখতে পাইরাম।

একটা সাদা রঙ্গের বিল্ডিং দেখতে পাইলাম।

ভিউটাও অনেক সুন্দর আসে এখানে অনেকগুলা মানুষ ভিজিট করতে আইসুন তাদের তাদের গাড়ি লইয়া।

দেখতে অনেকও ক্লাসি লাগবে সাইডের দিকে একটা নারকোল গাসও দেখতে পাই।

বহুত হুন্দর একখান জাগা মনে হয় সিক্কিম নায় মানালী নায় কাশ্মীর হইবো।

উনদিকে অনেকগুলা গাঁদা ফুল আসে হলুদ কালার ওর।